পাশে পাথরের ধাপ রয়েছে এবং কিছু ঘাসও জন্মেছে।

নদীর জল শান্ত এবং আকাশের রং হালকা মেঘলা।

ছবিটিতে একটি রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে যেখানে কয়েকটি দোকান এবং দুটি স্কুটার রয়েছে।

রাস্তার পাশে ডিজিটাল সেবা লেখা একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে।

এতা সম্ভবত একটি সরকারি বা বেসরকারি পরিষেবার কেন্দ্রের ইঙ্গিত দিচ্ছে।

একজন ব্যক্তিকে দোকানের মধ্যে দাঁড়ানো অবস্থায় দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি মধ্যবয়স্ক ছেলেকে দেখা যাচ্ছে।

দেওয়ালের ওপারে কিছু গাছপালা এবং একটি ভবনও রয়েছে।

যা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বোঝায়।

রাস্তাটি কিছুটা বাঁকানো এবং রাস্তার পাশে ঘাস দেখা যা--

এ ছবিতে একটি বাসস্টপে কিছু লোককে দেখা যাচ্ছে সম্ভবত রাতের বেলায়।

একজন পুরুষ বসে আছেন সম্ভবত বাস্সার জন্য অপেক্ষা করছেন।

ছবিটি সম্ভবত দিনের বেলায় তোলা হয়েছে।

সব মিলিয়ে ছবিটি একটি পরিপাটি এবং আরামদায়ক বিউটিপার্লারের চিত্র তুলে ধরে

তার পিছনে আরো কয়েকজন ব্যক্তি রয়েছে যারা ধীরে ধীরে একোই পথে উপরে উ--

ছবিটিতে একটি ব্যস্ত রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে যেখানে একটি হলুদ রঙের তরুন বা গেট রয়েছে যার উপরে কারুকার্য করা।

ছবিটিতে রাতে তোলা একটি ভবনের প্রবেশ দোয়ারের সাইন বোর্ড দেখা যাচ্ছে।

সাইনবোর্ডে লেখা আছে ত্রিপুরা সরকার আদিবাসী কল্যাণ বিভাগ কুমারী মাধুরী রূপাশ্রী ট্রাইবেল রেস্ট হাউস মেলার মাঠ আগরতলা পচ্চিম ত্রিপুরা।

উপরে একটি আলোকবাতি সাইনবোর্ডটিকে আলোকিত করছে।

পটভূমিতে রঙ্গিন কাপড় ও আলোকসজ্জা দেখা যাচ্ছে যা উৎসবের আমেজ সৃষ্টি করছে।

ছবিটিতে একটি বসার ঘর দেখা যাচ্ছে।

এখানে লম্বা একটি চিমনির এর পাশে স্তুপ করে রাখা ইট এবং মাটি দেখা যাচ্ছে।

পেছনে সবুজ গাছপালা এবং আকাশ ছবিটিকে একটি গ্রামীণ পরিবেশ দিচ্ছে।

ভবনের সামনে ভারতীয় বিদ্যা ভবন ভবনস ত্রিপুরা টিচার ট্রেনিং কলেজ বিএড কলেজ আনন্দনগর আগরতলা লেখা একটি সাইনবোর্ড রয়েছে।

ছবিটিতে একটি ভবন এবং সামনের লন এ একজন ব্যক্তিকে দেখা যা --